সাদা রঙের একটা বালটি লক্ষ করা যাচ্ছে।

উপরে একটা সাদা রংয়ের ইস্টিলের পাইপ লক্ষ করা যাচ্ছে।

আমি এখানে কয়েকটা বাড়ি দেখতে পাচ্ছি।

একটা মানুষকে হাঁটতে লক্ষ করা যাচ্ছে।

আমি এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি।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

কালো রঙের একটা বাইক লক্ষ্য করা যাচ্ছে।

আমি এখানে একটা বড় ইস্কুল দেখতে পাচ্ছি।

নীচে একটা নীল রঙ্গের প্লাস্টিক বিছানা রয়েছে।

একটা মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

কয়েকটা বাইক লক্ষ্য করা যাচ্ছে।

একটা মানুষকে বসে ও দাঁড়িয়ে থাকতে লক্ষ্য করা যাচ্ছে।

একটা টেবিল ও কয়টা চেয়ার দেখা যাচ্ছে।